জি বিনামূল্যে যে সার দিচ্ছে সরকার থেকে সাধারণ কৃষকদের জন্যই দিচ্ছে বর্তমানের চেয়ে মানে অতীতে দেখতে গেলে দেখা যায় যে আগে যারা, জমিদার ছিল বা যাদের অনেক জমি ছিল তারা একজায়গা থেকে এক দোকান থেকে সার কিনে নিজেদের জমিতে ফসল ফলাতো, ফসল ফলানোর ফলে তাদের জমিতে ফসলটা ভালো ফলত অনেক, কৃষকরা ছিল যে সারের টাকা পেতো না, সে কিনে ক্রয় করে যে সার সারটা ব্যবহার করবে ঐ টাকা থাকতো না, যেভাবে চাষ করতো কোনোরকম ভাবে চাষ করতো এবং চাষ করার ফলে,

আপনি আমাকে শুনতে পাচ্ছেন তো

আবাদির সংখ্যা কমে যেত এবং তারা সেক্ষেত্রে ফসল ভালোভাবে পেতো না, আর বর্তমানে যে সার ব্যবস্থা দিচ্ছে সরকারের যে সার ব্যবস্থা আছে কৃষকদের সাধারন কৃষকদের দিচ্ছে কৃষকরা পাচ্ছে পেয়ে চাষাবাদে উত্সাহিত হচ্ছে এবং, এই সারটির সঠিক ব্যবহার করতে পারছে। অনেক মানুষ আছে যে সার কেনার সক্ষমতা থাকতো না তারা সেই সারটা পাচ্ছে, সারটা পেয়ে নিজের জমিতে উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করছে, পাশাপাশি তারা কিছু জমি নিয়ে অনুর্বর জায়গা থেকে নিয়ে চাষ করছে কৃষিকাজে উৎসাহিত হচ্ছে এবং কৃষির দিক থেকে, পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের ফলে মানুষ আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে কৃষিখাতে। কৃষিখাতে পরিবর্তনের জন্য, বর্তমানে সরকারের বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে থাকছে, এই প্রণোদনার মাধ্যমে অনেক কৃষকরা কৃষিকাজে উত্সাহিত হচ্ছে এবং পাশাপাশি কৃষিকাজ করে তারা সাফল্য লাভ করছে।

আপনি অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন, আপনার কাছে আমি আরও জানতে চাইবো তবে তার আগে আমি বলে নিচ্ছি বর্তমানে কৃষিতে, যেভাবে সেচের ব্যবস্থা প্রয়োজন সেচ ব্যবস্থার জন্য আরও উন্নত করতে বিদ্যুতের ব্যবহার কমিয়ে আমরা কিভাবে আমাদের কৃষিখাতকে আরও সুন্দর সমৃদ্ধি করতে পারি, পানির ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি সে বিষয়ে আমি আরও আপনার কাছে জানতে চাই যদি একটু বলেন। ঠিক আছে বর্তমানে বিদ্যুতের ব্যবহারের প্রচলন কমিয়ে, কৃষিক্ষেত্রে যে সেচ ব্যবস্থার কথা বলছেন আপনি সেটা হল solar panel এর মাধ্যমে। কৃষিক্ষেত্রে solar panel দিয়ে যদি তার মাধ্যম দিয়ে, ডীপ করে ওখানে বা এ করে কাজ করা যায় সেক্ষেত্রে সৌরশক্তির মাধ্যমে সুবিধা হবে, সেখান থেকে বিদ্যুত সংগ্রহ করবে যেটা আমাদের, জাতীয় অর্থনৈতিক কিংবা জাতীয় grade এর বিদ্যুতের সেখান থেকে ঘাটতি কম হবে পাশাপাশি সেখান থেকে যে বিদ্যুতটা সংগ্রহ করবে তারা সেচ কাজে ব্যবহার করতে পারবে বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবে, এই জন্য তাদের আধুনিক এবং দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করতে হবে আগেকর দিনে দেখা গিয়েছে যে সেচ ব্যবস্থা করতে হলে চারিদিক দিয়ে line দিত এবং জমির পাশ দিয়ে, আল দিয়ে দিত এবং পানির মতো border করে দিত জায়গা পানি যাওয়ার জন্য, এখন কিন্তু ঐ প্রচলনটা নাই, এখন দেখেন যে অনেক মানুষজন সাথে যে তারা ডীপের মাধ্যমে সেচ ব্যবস্থা করছে, আগে দশ দিন পনেরো দিনে সেচ দিত দুই বিঘা চার বিঘা জমিতে, এখন বর্তমানে কয়েক ঘন্টার মধ্যে পাঁচ ছয় ঘন্টার ভিতর দুই চার বিঘা জমিতে সেচ দিচ্ছে। এর ফলে মানুষ আগের তুলনায়, যেমন চল কমেছে তেমনি প্রযুক্তিগত দিকেও তাদের পরিবর্তন এসেছে এবং আধুনিকায়নের ছোঁয়া লেগেছে। কৃষি ক্ষেত্রে এমন পরিবর্তনকে উন্নতির দিকে,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

রাসায়নিক রাসায়নিক যে সারগুলো আছে সেই সারের ব্যবহার এবং আমি আরও একটি কথা যোগ করতে যাচ্ছি সেটি হল বর্তমান আমাদের যেই, ফসলাদি আছে সেগুলোকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য যে কীটনাশকের ব্যবহার করি আমি আমরা তো কীটনাশকগুলো সরকার কর্তৃক যদি আমরা, free তে পাই অথবা বিনামূল্যে পাই সেক্ষেত্রে কৃষকের কতটুকু সুবিধা হতে পারে এবং বর্তমান সময়ে এই কীটনাশক ব্যবহার বাদেও কি আমরা, সুন্দর ফসল ফলাতে পারি কিনা সে বিষয়ে এক minute একটু বলবেন। জি আপনি সুন্দর প্রশ্ন করেছেন বর্তমান কীটনাশকের ব্যবহার প্রচলন কমিয়ে, দিয়ে প্রাকৃতিক পরিবেশ দ্বারা সৃষ্টি বা গোবর সারের মাধ্যমে যে composesar তৈরি করে সেটার ব্যবহারের প্রচলন যদি আমরা আগেও করতাম এটা যদি বর্তমানেও করতে পারি তাহলে সেক্ষেত্রে, আপনার প্রযুক্তি মানে সেক্ষেত্রে আধুনিকায়নের ছোঁয়া লাগবে না কিন্তু তার পরিবর্তন আসবে এবং রোগ বালাই ধংস হবে পাশাপাশি, বিভিন্ন সমস্যা থেকে সমাধান করে দেবে। যেমন কীটনাশক ব্যবহার করলে ক্ষতি হয় সেই ক্ষতি টা হবে না এবং সঠিক ব্যবহারের মাধ্যমে ফসলটাও উন্নতি হবে হ্যাঁ,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

এবং প্রবল হোক তবুও সত্য ও নাই শেষ পর্যন্ত জয়লাভ করে এ ভাব টি বর্তমান গল্পের বিষয়বস্তু পৃথিবীর বিখ্যাত সেরা দশ টি ছোট গল্পের মধ্যে হয়তো এই রচনা অন্যতম চরিত্রগুলো স্বাভাবিক জীবন্ত গল্পবস্তু সহজধারায় এগিয়ে চলেছে কোথাও পেচ দিয়ে গল্প জমাবার চেষ্টা নেই লেখকের অদৃষ্ট প্রভাবিত মানবজীবন কে গ্রহন করার নিষ্ঠা ভগবানের উপর ভক্তি এবং মানবসমাজের সাধারণ অশিক্ষিত দুর্বল মানুষের প্রতি অসামান্য ভালবাসা লক্ষনীয় ভ্লাদিমির শহরে একজন কমবয়সী ভেনে বাস করতো নাম আই ভেন আক সিয়ম তার দুটো দোকান আর এক খানা নিজস্ব বাড়ী ছিল। সে দেখতে ছিল সুঠাম সুশ্রী মাথা ভরা কোঁকরা চুল, মুখে সদাই হাসি খুশি বেপরোয়া ভাব, সে খুব গান ভালোবাসতো তরুণ বয়সে মদ খেত, মাতলামি ও করতো কিন্তু বিয়ে হবার পর থেকে মদ খাওয়া প্রায় একেবারেই ছেড়ে দিয়েছিল কখন কখন দুই এক চুমুক খেতে একদিন আই ভেন লুগ্নী শহরের হাটে মাল বেচতে যাওয়ার জন্য যাত্রা করছে এমন সময় ওর স্ত্রী বললে দেখো আজ তোমার যাওয়া হবে না কাল রাতে তোমার সম্বন্ধে যে একটা বিশ্রী স্বপ্ন দেখেছি স্ত্রীর কথা শুনে হো হো করে হেসে বললে অর্থাৎ শহরে গিয়ে আমি ফূর্তি করে টাকা উড়াব তোমার মনে সেই ভয় হচ্ছে তো স্ত্রী জবাব দিলে অত শত জানিনা বাপু তবে স্বপ্ন টা ভীষণ খারাপ ছিল কি দেখলুম জানো তুমি যেনো শহর থেকে ফিরে এসে মাথার টুপি টা খুলে রাখছ আর আমি দেখতে ফেলুম তোমার মাথার চুল সব পেকে সাদা হয়ে গেছে আই ভেন আবার হাসতে হাসতে বলল কি বললে স্বপ্নে দেখেছ আমার মাথার চুল সব সাদা হয়ে গেছে উহ তো খুব শুভ স্বপ্ন দেখবে এবার যা কিছু নিয়ে যাচ্ছি সব মাল best দামে বিক্রি হয়ে যাবে ভয় নেই তোমার জন্যে ভাল ভাল উপহারের জিনিস নিয়ে আসবো এ বলে সে যাত্রা করলো অর্ধেক পথ গেছে এমন সময় এক চেনা ভেনে সঙ্গে ওর দেখা হলো সন্ধ্যা হয়ে এসেছিল দুজনের রাত কাটাবার জন্য একই সরায়খানায় ঢুকল তারপর এক সঙ্গে চা খেয়ে পাশাপাশি দু খানা ঘরে শুয়ে পড়লো আই ভেন বরাবর খুব ভোরে উঠত তাছাড়া রোজ উঠবার আগে যাতে ঠাণ্ডায় ঠাণ্ডায় খানিকটা পথ এগিয়ে যেতে পারে সেই অভিপ্রায়ে ও পরেরদিন খুব ভোরবেলা উঠে গারোয়ান কে ডেকে তুললে তারপর পিছনের চালা ঘরে সরাইখানার মালিকের কাছে গিয়ে পাওনা গণ্ডা চুকিয়ে দিয়ে নিজ নিজ শহরের উদ্দেশ্যে যাত্রা করলো একে একে প্রায় পঁচিশ মাইল যাবার পর গাড়োয়ান ঘোড়াদের দানা পানি খাওয়ার জন্য গাড়ি থামালে আই ভেন সামনের সরাইখানায় একটু বিশ্রাম করে এক ঘটি চা আনবার হুকুম দিলে তারপর বাইরের বারান্দায় বসে নিজের গিটারটি বার করে বাজাতে লাগলো কিছুক্ষন পরে হটাৎ একখানা ট্রাইকা গাড়ি গেছে সরাইখানার দরজায় দাঁড়ালো গাড়ি থেকে নেমে এলো একজন রাজ কর্মচারী তার সঙ্গে দু জন সেনা রাজ কর্মচারী আই ভেনের কাছে এসে তাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন আপনার নাম কি? কোথা থেকে আসছেন? আই ভেন সব প্রশ্নের উত্তর দিয়ে বলল দু জনে বসে চা খাওয়া যাক কিন্তু রাজ কর্মচারী সেই কথায় কান না দিয়ে আরো প্রশ্ন করতে লাগলেন কাল কোথায় রাত কাটিয়েছিলেন? আপনি একা ছিলেন? না সঙ্গে ছিল একজন ভেনে? আজ সকালে যাত্রা করবার আগে সেই বন্ধুর সঙ্গে দেখা করে এসেছিলেন কি? অত ভোরে চুপিচুপি সরাইখানা থেকে কেনো চলে এলেন? আই ভেন অবাক হয়ে ভাবল এসব প্রশ্ন আমাকে করার মানে কি? তবুও যা জানতো সব কথার উত্তর দিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা এভাবে আমাকে প্রশ্ন করছেন কেনো? আমি চোর না ডাকাত? নিজের মাল বেচতে শহরে যাচ্ছি, আমাকে এসব কথা জিজ্ঞেস করা কেনো? রাজ কর্মচারী সঙ্গের সৈন্যদের ডাকলেন তারপর আই ভেন কে বললেন আমি এই জেলার পুলিশ অফিসার তোমাকে এসব কথা জিজ্ঞাসা করছি এই জন্যই যে তোমার সঙ্গী সে ভেনে কে আজ সকালে সরাইখানায় ঘরে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে আমরা তোমার মাল পত্র খাওয়া তল্লাশ করব তারা সরাইখানার ভিতরে ঢুকে আই ভেনের গাট্টিপত্র খুলে তন্ন তন্ন করে দেখতে লাগলো হঠাৎ অফিসার টি একটা থলি থেকে একখানা ছোরা বার করে বললেন, এটা কার ছোরা? আই ভেন মুখ তুলে চেয়ে দেখে একখানা রক্ত মাখা ছোরা সে খুব ভয় পেয়ে গেল প্রশ্ন হলো ছোরা রক্ত লাগলো কি করে আই ভেন জবাব দেওয়ার চেষ্টা করলে কিন্তু প্রথমে তার মুখ দিয়ে

এখন বলো তো কিভাবে লোকটা কে কেটেছিলে আর কত টাকা পেয়েছ? আই ভেন বার বার দিব্যি খেয়ে বলতে লাগলো আমি ও কাজ করিনি এক সঙ্গে দু জনে চা খাওয়ার পর রাত্রিতে আর ওর সঙ্গে আমার দেখা হয় নি আমার কাছে নিজের আট হাজার রুবেল রয়েছে দেখুন আর ওই ছোরা আমার নয় অফিসার তার কোনো কথায় কান না দিয়ে সৈন্যদের হুকুম দিলেন, একে ভেন দের গাড়ি তে তুলো সৈন্যরা তার পা দুটো বেধে গাড়ি তে তুলে নিলে নিরুপায় আই ভেন কানতে লাগলো আর মনে মনে ভগবান কে ডাকতে লাগলো কাছের যেই থানা ছিল সেখানে এনে ওকে হাজতে রাখা হলো। পুলিশের লোক ধার দি মেরে গ্রামে গিয়ে ওর ছোট ছোট সম্বন্ধে খোঁজ করলে পাড়া পড়শিরা বললেন আগে নেশাপান করতো বটে কিন্তু লোক টা ভাল চোর ছেঁচড় বা খুনি নয় তারপর আদালতে ওর বিচার হলো পুলিশ ওর বিরুদ্ধে এই অভিযোগ করলো যে

শহরের যে জেলখানায় স্বামী আটক ছিল সেখানে সে ছেলেকে সঙ্গে নিয়ে এসে হাজির হলো প্রথম তো স্বামীর সঙ্গে দেখা করার হুকুম ছিল না তারপর অনেক কাকুতি মিনতি করার ফলে অফিসাররা হুকুম দিলেন তখন তাকে আই ভেনের কাছে নিয়ে যাওয়া হলো সে জেলের পোশাক পড়া হাত পা বাঁধা স্বামী কে চোর ডাকাতের সঙ্গে বন্দী অবস্থায় দেখে বেহুঁশ হয়ে মাটি তে পরে গেল অনেকক্ষণ কেটে গেল তবুও হুশ ফিরে এলো না শেষে হুশ হলে ছেলেদের আঁকড়ে জড়িয়ে ধরে স্বামীর কাছে গিয়ে বসল তারপর বাড়ির সব খবরাখবর দিয়ে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছিল? আই ভেন সব কথা খুলে বললে

খানিকক্ষণ পর স্ত্রী বলল মনে আছে আমি স্বপ্ন দেখেছিলুম তোমার সব চুল সাদা হয়ে গেছে তোমার সেদিন বাড়ি ছেড়ে বেরোনো উচিৎ হয় নি তারপর একটু থেমে চুপি চুপি স্বামী কে জিজ্ঞেসে করলে আচ্ছা আমি তোমার স্ত্রী আমার কাছে গোপন করো না সত্যি করে বলো তো তুমি লোকটাকে মেরেছিলে না হ্যা তোমার ওই সন্দেহ দুঃখে বেদনায় আই ভেন হাসির মধ্যে মুখ লুকিয়ে কানতে লাগলো ঠিক সে সময়ে একজন পাহারওয়ালা এসে জানালে সময় হয়ে গেছে স্ত্রী ছেলেদের নিয়ে চলে গেল আই ভেন বন্দীশালায় বসে বসে

আই ভেন কোনো আর্যি কারো কাছে পাঠালে না সব আশা ছেড়ে দিয়ে দিন রাত ভগবান কে ডাকতে লাগলো আজ রাতের বিচারে ওর সাজা হলো, ওকে চাবুক মারা হলো তারপর চাবুকের ঘা শুকলে অপরাপর খুনি আসামীদের সঙ্গে দূর সাইবেরিয়ার দেশে নির্বাসনে পাঠানো হলো সাইবেরিয়ার একটি একটি করে কেটে গেল বন্দি জীবনের ছাব্বিশ বছর ক্রমে আই ভেনের মাথার সব চুল সাদা হয়ে গেল ফাঁক ফাঁক লম্বা দাড়ির চুল ও থেকে গেল ওর মুখে আর আগেকার সে বেপরোয়া হাসি খুশি ভাব রইলো না কোমড় ভেঙ্গে নিয়ে পড়লো ও আস্তে আস্তে চলত কারোর সঙ্গে বড় কথা বলতো না কেউ কখনো ওই মুখের হাসির রেখা দেখতে পেতো না আই ভেন সময় পেলেই ভগবানের নাম জপ করতো সে জেলে জুতো তৈরী করতে শিখেছিল জুতো তৈরী করার ফলে হাতে কিছু পয়সা জমে সে পয়সা দিয়ে সাধু সন্তদের জীবনী নামের এক খানা বই কিনেছিল

তবে আই ভেন জেলে বসে বাড়ির কোনো খবর পেতো না এখনো স্ত্রী ছেলে মেয়ে বেঁচে আছে কিনা তাও বুঝতে পারতো না একদিন একদল নতুন আসামী ওদের জেলে এসে হাজির হলো সন্ধ্যেবেলা নতুন দল পুরাতন কয়েদিদের কাছে জড়ো হয়ে পলাশপুরের খোঁজ খবর নিতে লাগলো Hello Hi ওমর Hi নীল এইতো ভাই ভালো, আপনি কেমন আছেন?

ভাই যে শীত পড়ছে আপনার শরীরের কি অবস্থা? উম ভাই শীত তো অনেক শরীরের অবস্থা মোটামুটি ভালো একটু ঠান্ডা ঠান্ডা হালকা বাতাস হচ্ছে তো আপনার কি অবস্থা? ভাই আমারও ভালো আজকে মনে হয় temperature একটু কম আছে আগের চেয়ে আপনি কি মনে করছেন? উম temperature কম আছে কিন্তু আপনার হচ্ছে, আজকে হুট করেই দুই-তিনদিন অনেক সুন্দর রোদ বের হচ্ছিল কিন্তু আজকে একটু সকালে কুয়াশার বাতাসের আবচ্ছন্ন ছিল মানে একটু ঠান্ডা একটু বেশি।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 জানিও না সকালে আবহাওয়া কেমন হয় দুপুরে দেখলাম দশটার দিকে উঠছিলাম হালকা ভালই রোদ টোদ পাইলাম তো বারোটা একটা পর্যন্ত রোদ ভালই ছিল। আমিতো ভাই কাল আজকে গত কাল সকালে, সেই সাতটার দিকে উঠছি তো সকালে অনেক কুয়াশা ছিল আরেকটু উত্তরা বাতাস ছিল যার কারণে ঠান্ডা আবহাওয়া বেশি ছিল পরে এদিকেও নয়টা দশটার দিকে আপনার আবহাওয়া ঠিক হয়ে গেছে। তারপরে মোটামুটি ঠিকই আছে আবহাওয়া তো ভাই শীতের মধ্যে আপনার শরীর স্বাস্থ্যের দিকে ঠিকমতো নজর টজর রাখতেছেন তো? হ্যাঁ ভাই আমিতো রাখতেছি দেখেন আপনি যে বললেন আপনি সেই সকাল সাতটার দিকে ওঠেন আর ওই সময় তো অনেক ঠান্ডা থাকে।

পানির সঙ্গে লবঙ্গ আদা দারুচিনি লেবু পানি এগুলো সব mix করে একসঙ্গে গরম করে খাইলে আপনার এই pneumonia হওয়ার chance থাকে না। অবশ্যই একটা ভালো কথা বলছেন আমি সব না খেলেও ঐ আদা দিয়ে একটা চা খাই লবঙ্গ দিয়ে এক আধবার খায় মানে আদা দিয়ে চা খেলে একটু ভালো লাগে। আপনার চা না ভাই আপনি এক কাজ করবেন আপনের লবঙ্গ আদা দারুচিনি তেজপাতা আর লেবু চিপে একজগ পানি গরম করবেন গরম করে ওইটা আপনি একটু করে বাষ্প নিবেন আর একটু একটু খাবেন। এতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার pneumonia হওয়ার chance থাকবেনা এবং আপনাকে এই শীতের মধ্যে একটা উষ্ণতা ভাব আসবে। না ভাই আমার তো ঠান্ডা লাগেনি সেভাবে কিন্তু আমার বাসায় আমার নানা আছে so আমার নানার ঠান্ডা লাগছে। আপনি যেটা বললেন আমি সেটা তার উপর প্রয়োগ করে দেখব কালকে সকালে মনে করেন প্রয়োগ করবোনি দেখা যাক কি হয়।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

আচ্ছা আপনি আছেন কোথায় সেটাতো জানা হলো না। আপনি থাকেন কোথায় এখন?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

ঢাকাতে না ঢাকাতে তেমন একটা ঠাণ্ডা হয় না আপনার ওই সন্ধ্যার দিকে একটু শৈতপ্রবাহ বাতাস হয় আর ভোরে কুয়াশা । মনে করেন এই দিকে যে ঠান্ডা ভাই আমি আপনাকে বলে বুঝাতে পারবো না এই আজকে কয়েকদিন হলো ঠাণ্ডা খুবই কম কিন্তু মনে করেন আজ থেকে চার দিন আগে যদি আমরা দেখি চার পাঁচ দিন আগে চার degree নামছিল ভাই চার degree হম ভাই আপনি এই ঠান্ডার মধ্যে কিন্তু আপনার এই কুয়াশা নাকের মধ্যে গেলে ভাই আপনার নাকের পলিপাস হয়ে যেতে পারে এদিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত। হ্যা ভাই এটা ঠিক বলছে যে পলিপাস হতে পারে কিন্তু দেখেন আমাদের যেই সরকার যেই সুন্দর মানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়েছে এতো অনেক ভালো আপনের যে সরকারি hospital আছে আপনি চলে যাবেন। যদি কোন কিছু মনে হয় আপনি চলে যাবেন যেয়ে checkup করাবেন free checkup plus মনে করেন সুবিধা মানে দরিদ্র মানুষের জন্য অনেক ভালো সুবিধা করে দিছে সরকার।

হ্যা জ্বর সর্দি আর ভাই আপনার, ছোট খাটো অসুখের থেকেই অনেক বড় ধরনের অসুখের সৃষ্টি হয় যার কারণে ছোট খাটো অসুখ বিসুখ লাগতে দেওয়া যাবে না ।

এখন হঠাত যদি বিড়ালের লোম টা আপনার পেটে চলে যায় এই যে একটা ছোট জিনিসের থেকে আপনার হয়ে গেলো asthma কত বড় একটা রোগ। ভাই আমি এই জিনিসটাই বোঝাচ্ছি যে ছোটখাট রোগের দিকে নজর রাখতে হবে বেশি যাতে বড় কোন রোগের সৃষ্টি না হয়।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

সর্দিতে জ্বর কি ঠান্ডায় মরে যায়। হ্যাঁ ভাই অনেকেই আছে জামা কাপড় নাই তাদের শীতের কারণে অনেক অসুবিধা কষ্টে দিন কাটায় অনেকে শীতে মারাও যায় এদের আর ভাই ঢাকাতে তো, স্বাস্থ্যসম্মত বলতে ঢাকার বস্তি এলাকা গুলো স্বাস্থ্যসম্মত লোকজনই খুব সংকট তাদের পরিবেশ পরিছন্নতা এতটাই খারাপ যে তাদের স্বাস্থ্য সম্পর্কে ধান রাখার তো কোনো, সরকার থেকে কোন ত্রাণ ত্রাণ অনুদান তো আসে কিন্তু যারা ধনী ব্যক্তি যারা অনেক ধনী তারা যদি একটু help করে তাহলে এসব দরিদ্র মানুষের কিন্তু চিকিৎসা ভালো উন্নত হবে তার একটা জীবনে ফিরে যেতে পারবে। হ্যাঁ এই জায়গায় আপনি ঠিক বলেছেন যারা অত্যান্ত বড়লোক তারা গরিবের পাশে দাঁড়ালে গরিবদের স্বাস্থ্যসম্মতভাবে তারা জীবন যাপন করতে পারবে তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে পারবে। আপনি ঢাকা থেকে একটা ভূমিকা রাখতে পারেন আপনারা যে রকম office এ যদি কোনো ভাই brother কিংবা sir টার থাকে তাদের একটু বলতে পারেন যে এরকম অবস্থা আমরা একটা planning করলেতো পারি যে একটা, কিছু একটা planning আপনি উদ্যোগ নিতে পারেন যেহেতু আমরা recently আমাদের friend circle এর মধ্যে একটা উদ্যোগ নেয়া হয়েছে সবাই সবার বাসা থেকে টাকা জড়ো করতেছে plus তারা facebook এ knock দিছে। যারা যারা help করতেছে তাদের সবার টাকা একসাথে জড়ো করে আমরা গরিব দুঃখীর চিকিৎসার খাতে প্রয়োগ করতেছি তাদের নিয়ে যেয়ে চিকিৎসা দিচ্ছে ভালো দেখে একটা। আমরা স্বাস্থ্য সম্মেলনের একটা উদ্যোগ নিচ্ছিল ভায়া। আমাদের এখানে আমরা পনের বিশ জন মিলে সবার কাছে আমরা নিজেরা যতটুকু পারি help করি এবং সবার কাছ থেকে help চাই এবং যাদের আমরা দেখি যে অত্যন্ত গরীব দুঃখী হ্যাঁ কিংবা অসুস্থ,

মনে করে এত সুন্দর উদ্যোগ আপনারা মানে অনেক ভাল লাগল বিষয়টা। আপনি help করতেছেন আলহামদুলিল্লাহ আরো করে জান অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। জি ভাই দোয়া রাখেন। আমি যদি বলি মনে করেন সাথে সবসময় একটা নাপা tablet রেখে দিবে একটা কারণ সাথে ওষুধ রাখা সব সময় প্রয়োজন কখন কি হতে পারে রেখে দিবেন এটা স্বাস্থ্যের জন্য।

হ্যাঁ আপনি এটা ঠিক বলেছেন আমাদের ওষুধ প্রয়োজনীয় ঔষধ কাছে রাখা দরকার কারণ শরীর স্বাস্থ্যের জন্য দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে নজর রাখা উচিত। কারণ শরীর স্বাস্থ্য সুস্থ না থাকলে আমরা কোন কিছুতেই কোন কিছু কাজ করতে পারবোনা যার কারণে আমাদের স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন আমাদের স্বাস্থ্যের দিকে অনেক খেয়াল রাখতে হবে। সবথেকে মনে করেন ঠিকভাবে চলাফেরা করতে হবে যাতে কোন কিছু একটুর জন্য অসুবিধা না হয় কারণ দেখেন Recently আমার একটা একজন আছে যে মনে করেন অনেক অসুস্থ হয়ে গেছে তার একটু যে ঠান্ডা লেগে যায় সে কোথাও থাকতে পারে না মানে একটা অন্যরকম অবস্থা। তার গরমে ঠান্ডা লাগে শীতে ঠান্ডা লাগে লাইনে মানে এক এক সময় এক এক যে পরিবেশে যায় সেই পরিবেশই সমস্যা আমি যা মনে করি এই লোকের বিষয়ে আপনার কিছু পরামর্শ দেওয়া উচিত যে এরকম মানুষ কি করা যায় আমার খুব কাছের মানুষ তো তাই হচ্ছে যে, ভালো ডাক্তার দেখাতে চাচ্ছি কিন্তু সে বলে ডাক্তার দিয়ে কাজ হবে না এটা কি রকম কথা বলেন তো। না এটা এটা আসলে ঠিক না তাকে আমার মনে হয় কি তাকেও আপনার ওই therapy দেওয়া উচিত এবং তাকে নিয়মিত সরিষার তেল মালিশ করা উচিত যার কারনে এইটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে।

Cancer ভাই পুরা liver টাই নষ্ট করে দেয়। এটা এটা এটা খুব ক্ষতিকারক দিক মানুষকে এটা কখনোই বোঝানো যায় না যে এর দ্বারা মানুষের মৃত্যুর প্রতি ঝুকে যায়। ভাই দেখেন এরা এরা যে এরা কাজ করে তিনটা ক্ষতিকর এক ক্ষতি নিজের। আর্থিক ক্ষতি plus পরিবেশের ক্ষতি এইযে carbon dioxide এ নিজের ক্ষতি করতেছে সে তো মরে যাবে একদিন এগুলো করতে করতে সে বোঝেনা আমাদের এসব নিয়ে আমি বলছি অনেকে। বলে সে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক বলেছ পরে আবার উল্টা। হ্যাঁ ভাই মানুষ মানুষ নিজের ভালোটা বুঝতে চায় না মানুষ যতক্ষণ না অসুস্থ হয়ে একদম কাতর হয়ে পড়তেছে ততক্ষণ সে বুঝেনা যে তার অসুস্থতার মূল কারণ কি মানুষ যদি সবাই নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখ তো,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

যেমন ধরেন আপনার আমরা যেগুলা খাবার খায় এগুলোর মধ্যে অনেক খাবার অস্বাস্থ্যকর যেগুলো খেলে পেট খারাপ হয় আপনার ধরেন একটা খাবার খেলেন পেট খারাপ হলো। সে খাবার আপনার হজমের সমস্যা এর থেকে আপনার শরীরে রক্ত উৎপাদনের সমস্যা হবে এর দ্বারা আপনার cancer এর সৃষ্টি হয়ে যাবে এতে ছোট ছোট স্থান থেকে বিভিন্ন । burger street food যেগুলো মানে বাইরে যেগুলো পাওয়ার যায় burger টার্গার খেলে fat বেড়ে যায় এখান থেকে তাদের ফুসফুসে মনে করেন হাঁপানি শুরু হয় শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় আমাদের street food খাওয়া বাদ দিতে হবে family র যেগুলা বাড়িতে যেগুলো খাবার করে স্বাস্থ্যসম্মত।

ভাই fast food খাবার গুলো অনেক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। জি তারপরে মনে করেন coke, coca cola, speed এগুলা খান নাকি? না ভাই আমি এগুলা খাইনা কারণ এগুলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক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 যার কারনে আপনার পেটে পাথর হওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং আপনি মানে stroke হওয়ার সম্ভাবনা থাকে অত্যন্ত বেশি। ভালো উপদেশ আমি অবশ্য নিজের চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমি আর খাব না এসব বিষয় চেষ্টা করে দেখব সমস্যা। নেই জি ভাই নিজের স্বাস্থ্য নিজে দেখে শুনে ঠিক না রাখলে হবে না।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 কারণ physical checkup করাতে আপনার তো বেশি টাকা লাগে না সরকারতো এটা free করে দিছে। হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন আর আমার মনে হয় ভাই আপনি যেগুলো বলতেছেন এ বিষয়ে আপনার,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

channe এর নামটা আমি এভাবে দিছি মানে come for a better life এরকম নামে channel খুলছি আমি এখান থেকে সব উপদেশ দি সবাইকে video make করি যে কেমন কি কি করা যায় কি খেলে শরীর ভালো থাকবে এসব নিয়ে make করি অনেক view আসে ভাই মানে, হালকা-পাতলা via viral বলতে পারেন এক্ষেত্রে আমি অনেককে জানাতে পারি বিষয়গুলো। হ্যাঁ এটা আপনি অনেক ভাল একটা দিক বেছে নিয়েছেন যার মাধ্যমে মানুষের উপকার হবে হ্যাঁ মানুষ নিজের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবে। । নিজের মানুষের ভুলটা বুঝতে পারবে এটা আপনার একটা ভালো দিক। আমি যতটুক জানি তারপরে কোন doctor এর doctor এর কাছে interview নিতে গেলে তাদের video টিডিও করে ছেড়ে দেই আপনিও চাইলে দেখতে পারেন আপনার উপকার হতে পারে যদি আপনার কোনো কিছু না জানা থাকে। আমি কম জানি but আমি অনেকের পরামর্শ নিয়েই নেই video গুলো ছাড়ি।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 নিজেদের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে পারবে তার মাধ্যমে তারা সুস্থ থাকতে পারবে। হ্যাঁ এটা আপনি অনেক একদম সঠিক কথা বলেছেন আমার কথাটা ভালো লাগলো আমি অবশ্যই চেষ্টা করবো আপনি যে পরামর্শটা দিলেন। গরম পানি দিয়ে এভাবে লবন টবন দিয়ে সব গরম করে একটু নাক দিয়ে ঘ্রাণ নেওয়া আমি অবশ্যএটা কালকেই প্রয়োগ করব নিজেও দেখব plus আমাদের family র সবাইকে এটা প্রয়োগ করাবো যদি তাদের কোন benefit হয় আমি অবশ্যই আপনাকে জানাবো আপনার পরামর্শ খুব ভালো লাগলো ভাই। ভালো থাকেন শীতের মধ্যে নিজের খেয়াল রাখেন পরিবারের খেয়াল রাখেন। okey ভাই আল্লাহ আল্লাহহাফেজ ভাই।

পশ্চিমবঙ্গের school গুলিতে শিক্ষক বন্টনের মামলায় সম্প্রতি কলকাতা high court এর বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেছেন এটা কি জঙ্গলের আইন? এই প্রশ্ন করতে পারেন রাজ্যবাসীরাও। সংবাদে প্রকাশ যে school এ ছাত্রছাত্রী নেই সেই school এর ~অনুমোদল বাতিল অনুমোদন বাতিল করে সেখান থেকে শিক্ষকদের বাতিল করতে গেলে রাজনৈতিক চাপ আসে পর্ষদের ওপর। এ কথা আদালতে দাঁড়িয়ে বলেছেন শিক্ষাদপ্তরেরই এক আইনজীবী এমন অন্যায় চাপ সৃষ্টি যেন আজ রাজনীতির পরিচয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক নিয়োগ, শিক্ষক বদলির সঙ্গে শিক্ষাদানের সম পরক ক্ষীণ থেকে ক্ষীণতর। গ্রামের school শূন্য এবং অধিকাংশ শিক্ষক আসছেন কলকাতা ও শহরতলি থেকে। আবার শহরগুলির বহু school এ গুটিকয়েক ছাত্রছাত্রী সত্ত্বেও প্রচুর শিক্ষক বসে রয়েছেন।